হয়ে গেছে অনেক ইট গুলি অঁ ইট গুলি ভেঙে গেছে এবং ওটা দিয়ে গেট দিয়ে গিয়ে সুন্দর ভাবে রাউন্ড দিয়ে গেট করা আছে ওটা দিয়ে দুজন পেরি যাচ্ছে একটা মেঘের ছবি দেখা যাচ্ছে এবং এপাশে-এ কিছু গাছের ছ --

এবং আ তার পাশে আর একটা বাড়ি দেখা যাচ্ছে। যেখানে স্কাই টি.ভি. এই বলে লেখা রয়েছে।

অ্যাঁ এখানে ছোট ছোট টবের মধ্যে ছোট ছোট গাছগুলিকে লাগানো রয়েছে এবং একটা সুন্দর ডিজাইন এর গাছ লাগানো রয়েছে অনেকটা মেঘ দেখা যাচ্ছে একটা তার চলে গেছে এদিকে দুটি বড় বড় গাছ দেখা যা--

সেট একটি গ্রাউন্ড -এর ছবি ছবি যেখানে যেটা অনেক পুরনো হয়ে গেছে-এ এবং ওখানে অনেক জন মানুষ বসে রয়েছে্এ‌কটা স্টেজ -এর মতন করা রয়েছে সেখানে --